এই ফটো -টা একটা সর্ব শিক্ষা অভিযানের ভবনের বটে যেটা অনেক বড় ভবন আছে।

এই ফটো টা ইস্কুল এর বটে। যথা অনেক টেবিল বেঞ্চ বাইরে রাখা আছে তথা অনেক বড় বড় বিল্ডিং সাইড এ সাইড এ মনে আছে তথা অনেক গাছ আছে।

আর এথা ইহার কম্পাউন্ড -ঠো বহুত বড় আছে আর ইহার ইস্কুল ঠো খুব সুন্দর দেখাচ্ছে--

এই ফটো -টা একটা জিম সেন্টার এর বটে। যথা অনেক লোক এথা বডি বানায়।

এই ফটো -টা মার্কেট -এর বোলদরই দোকানের বটে। যথা অন্যের সমান পাওয়া যায় ।